একটি ছোট্ট জল জমে আছে দেখতে পারছি সাইড -এ অনেক গাছপালা দেখতে পারছি ।

সামনে একটি হাঁসের মূর্তি দেখতে পারছি।

সামনে একটা রাস্তা দেখতে পারছি। যেখানে অনেক গাড়ি ঘোড়া চলছে দেখতে পারছি। সামনে একটি বাইক দেখতে পারছি। একটি স্কুটি দেখতে পারছি ও একটি টোটো দেখতে পারছি।

ই ঘর আমরা দেখতে পারছি। ওপরে পাট কাঠি দিয়ে বানানো ও বাঁশ দিয়ে বানানো দেখতে পারছি। সামনে একটি টেবিল ও পাটকাঠির চেয়ার রাখা দেখতে পারছি ।

আমরা একটি ফুলের মার্কেট দেখতে পারছি অনেকজন লোক বসে আছে আমরা দেখতে পারছি ।

রাস্তার সাইড -এ বিশাল বোরো জঙ্গল দেখতে পারছি ।

একটি সামনে পিঙ্ক কালার টি শার্ট দেখতে পাচ --

ওপরে একটি এডভেস্টার দেয়া দেখতে পারছি।

সাইড -এ নীল সাদা দেওয়াল দেখতে পাচ্ছি।